ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা ইস্কুলের মত।

পিছনে একটা বাড়ি দেখতে পাচ্ছি।

অনেকগুলো লোক বসে আছে তারপর আমি একটা এ_সি দেখতে পাচ্ছি।

আমি ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা মেলা উৎসব।

আমি এই ছবিতে দেখতে পাচ্ছি এটা একটা অনেক বড়ো নদী।

একানে বড় ধরনের একটা আমূল লেখা আসে।

বড় একটা বাক্স আছে এইখানে।

একটা গ্যাস-গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি।

তিনটে লোক দাঁড়িয়ে আছেন।

ভেতরে অনেকগুলো লোক আছেন সাইডে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি।